পেছনে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এখানে আপাতত কলেজ -টা বন্ধ আছে। উম কারেক্ট টাইম -এ খুলে |

মাদার ডেয়ারি -র উম প্রোডাক্ট -এর বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়। দুধ থেকে দুগ্ধজাত অনেক কিছুই প্রস্তুত হয়। সেই সব কিছুই এখানে পাওয়া যায় এবং সুলভে পাওয়া যায় এইখানে |

এবং এ এটা নেট -এর ভেতরে এই হরিণগুলো আছে। ঘাস খাওয়ার জন্য সাইড -এ কতগুলো জায়গা জমি চড়ে দেওয়া আছে | যেখানে ওরা ঘাস খেতে পারে |

এটা বইমেলার ছবি। এখানে পত্রভারতী বলে একটা বইয়ের ষ্টল দেখা যাচ্ছে। এই ষ্টল -টায় অনেক পুরোনো দিনের লেখকরা এখানে এসে তাদের বই পাবলিশ করে | এবং বইগুলো খুব ভালো কোয়ালিটি -র হয়। এগুলো পড়তে খুব ভালো লাগে।

অ্যা এ.সি. শোরুম এটা রয়েছে। এই শোরুম -এ অনেক রকমের খেলার খেলার সরঞ্জাম পাওয়া যায় যেটা --

আ এখন বান আছে সব যে যার মতন গ্রীন হলে চলে যাবে যে যার মতো স্থানে।

এটা একটা কর্পোরেট ওয়ার্ক অফিস এই অফিস -এর ফ্লোর -টা শ্বেতপাথরের তৈরী যেটা খুব ডিজাইন -এর একটা শ্বেতপাথর খুব সুন্দর চক চক করছে উপরে রয়েছে।